এখানে চারটে পাঁচটি প্লেট পাঁচ ছটা প্লেট দেখা যাচ্ছে যার মধ্যে দুটো প্লেটে খাবার আছে একটি চামচ আছে টিস্যু পেপার দেখা যা--

এটি একটি ভেতরের ছবি যেখানে অনেকগুলি হরিণ দেখা যাচ্ছে আঃ পেছনে একটি বিল্ডিং দেখা যাচ্ছে সাদা কালারের এবং চতুর্দিকে অনেক গাছ দেখা যাচ্ছে এখানে প্রায় অনেকগুলি হরিণ আছে নিজ যারা কেনা ঘাস খাচ্ছে।

এখানে একটি রাস্তার ছবি দেওয়া আছে যেখানে ওপরে একটি ব্রিজ দেখা যাচ্ছে একটি অটো দেখা যাচ্ছে এবং একটি বাইক দেখা দেখা যাচ্ছে যেখানে একটি ভদ্রলোক এবং ভদ্রমহিলা বসে আছেন ডানদিকে অনেক লোক দেখা যাচ্ছে এবং একটি অটো দেখা যাচ্ছে।

প্লিরারের এবং চতুর্দিকের দেয়ালও সাদা কালারের দরজা গুলি--

এটি এক টি গেস্টহাউসের ছবি যেখানে লেখা আছে চারুলতা গেস্ট হাউজ ।

গাছ গাছরা দেখা যাচ্ছে চতুর্দিকে একটি ছোট রাস্তাও দেখা যা--

ও তিনটে মানুষও দেখানো যাচ্ছে এবং দরজে --

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে যেটার মধ্যে লেখানো সেকের ওর সামনে দু'তিনটে অটো দেখা যাচ্ছে বিল্ডিংটা সাদা কালারের এবং চতুর্দিকে গাছপালা দেখা যাচ্ছে পিছনে একটা ইলেকট্রিক পোলও দেখা যা --

এটা একটা রেস্টুরেন্ট -এর ফটো যেখানে যেখানে দেওয়ালটা সাদা কালার -এর এখানে একটা ডিজাইন করা আছে হলুদ রঙের দু হলুদ রঙের পেছনে সামনে দুটো মানুষের এদিকে একটা ফ্রু-ফ্রুটি এদিকে একটা ঠাণ্ডার বক্স আছে সঙ্গে কফি বানানোর মেশিন আছে এবং অনেক রকমের জুস চকলেট ।

আ তোয়াল দেওয়া চেয়ার দেখা যাচ্ছে একটি সাদা কালারের টেবিল দেখা যাচ্ছে এবং অনেক রকমের।